ওয়াও এক একটা সেই দারুন যায়গা পার্ক এর যায়গার মত মনে হচ্ছে এই রাস্তা এক দিকে লোহার গ্রিল এর মতন ঘেরানো আছে পাকার এ আছে চারো দিকে গাছ ব্রিজ পোল লাগানো আছে পোল এর মাঝখানে লাইট দাওয়া আছে।